সামনে একটা জলের ফরোয়ার দেখতে পাচ্ছি লাইট বসানো আছে বেশ খুব সুন্দর লাগছে দেখতে।

এই যে সামনে অনেক জ অনেকগুলো মানুষজন আছে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ গল্প করছে। অনেকগুলি বাইক রাখানো আছে আর বিশাল বড়ো বড়ো গাজ আছে। এখানে ইলেকট্রনিক পি ইলেকট্রনিক পিলার বসানো আছে।

এখানে বিশাল বড়ো একটা মাঠ দেখতে পাচ্ছি। মাটি ছোট ছোট সবুজে ঘাসে ভরা। আর সারমনে গোল করে রাস্তা করা আছে আর মাঠের চারিপাশে অনেক গাছ অনেক বড় বড় বিল্ডিং আছে।

নারম এখানে বাইরে রাস্তা আছে এখানে জমি দেখতে পাচ্ছি ট্রান্সফরমার আর বসানো আছে।